আসালাম ওয়ালিকুম।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

তুমি যে মেল ID টা দিয়েছো আমাকে টিটুও সেম মেল ID পাঠিয়েছে. বলছে এটাতে জয়েন কর. এটাতে আমি রাহুল তুই করবো. আমি এটাতে জয়েন আসছি. আমি বলছি এটাতে তো আমরা তিনজন আছি. ও বলছে কি বলিস রে হুম।

হ্যাঁ. আমি তাই জন্য না হলে তো অন্য তিনজন করতাম. এই তিনজনেই করে নিই. আরেকটা আপাতত হ্যাঁ কি একটু ওয়েট করছে ও খালি বলছে ওয়েট. আরে কিট্টুকে পলাশ কে বলো না ঘুরিয়ে ফিরিয়ে করতে. কিট্টুকে নিয়ে. আস্তে আস্তে করে.

না না ওই পাশ থেকে তোমরা কথা বললে এক সেকেন্ড. আমি এখান থেকে. আমি বলে দিচ্ছি.

একবার দেখে নাও তো. একবার ব্যাকগ্রাউন্ড থেকে উড়িয়ে দিল এটা. তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করলে হচ্ছে কিনা কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড টা, ব্যাকগ্রাউন্ড টা, ব্যাকগ্রাউন্ড টা বেরোতেই হবে না, বাদ দাও, আমি এইখান থেকে এখন থেকে করে নিচ্ছি এই গার্লফ্রেন্ডেকে টাইম দিতে হচ্ছে কার সাথে কথা বলছো কাল ফ্রেন্ডের সাথে?

ও গার্লফ্রেন্ডের সাথে তুমি রোজই কথা বলে তো সারারাত নাকি?

গার্লফ্রেন্ডকে বলে ঘুম আছে. অনেক রাত হয়ে গেছে. এখন কথা বলতে পারিনি. দেখা করতে চায় চলে যাবে. সব গার্লফ্রেন্ড গুলো কি একই সময় দেখা করতে ডাকে নাকি বলতো? একটু আগে মাথা খারাপ করছিল একটু আগে মাথা খারাপ করছিল. আমি বলেছি ঘুমিয়ে পড়ছি চুপচাপ এখন ঘুমাবো না. ঘুমোবো কোথায় যাবে গো? দেখা করতে? হ্যাঁ. নাকি? আশেপাশে থাকো নাকি? ও তাহলে ঠিক আছে। হায় দেখো কাকার

পাশের বাড়ির তো কাকা জেঠু ছাড়া আর কে হতে পারে?

এত রাত্রিরে দেখা করতে যাবে? ধরতে পারলে মারবে যে

তুইও তো সবাই করেছে জানিস। আচ্ছা এরকম এরকম তন্ময়ের কি এটা কত বছরের এরকম?

পাঁচ বছর? আচ্ছা বাপ রে বাপ তাহলে তো অনেক বেশি। আমার পাঁচ বছরে কেটে গেছে. কি বলবো?

বাপরে বাপ. তোমরা তো বিশাল বড় বড় এ খিলাড়ি। কি বলছো তুমি? জীবনে কি হয়েছে? আমি আগে রিলেশান করতাম কিরকম জানো? আমি আগে রিলেশান করতাম. আমি প্রচুর ফালতু ছেলে ছিলাম. ঠিক আছে? আহ তোমার রিলেশান করতাম এরকম দুমাস একমাস ঠিক আছে ঘুরতে যেতাম হ্যাঁ ঘুরতে যেতাম ঘুরে টুরে আসলাম তারপরে আর ভালো লাগতো না কেন কি জানি তারপরে আবার ব্রেকআপ করে দিতাম আমি নিজেই করতাম মেয়েটার কোনো দোষ থাকতো না ঠিক আছে তারপরে ব্রেকআপ করে দিতাম. আবার কিছুই একা থাকতাম. আবার একা থাকতে ভালো লাগতো না. আবার রিলেশন করবো. ঠিক আছে. এরকম বাজে ছেলে ছিলাম আমি. আচ্ছা আমার আবার আহ প্রত্যেকবার প্রত্যেকবার আমি একটা কোনো রকম রিলেশান করতাম. ঠিক আছে. এই করে করে একটা করে এরকম মেঘে চলে যেতাম. ঠিক আছে. একদিন একটা মেয়ে আমাকে ছেড়ে ছিল. এই দিন আমার মাথা ফাতা খারাপ হয়ে গেছিল. তোমাকে একদিন ছেড়েছিলে বলে তোমার তোমাকে একদিন ছেড়েছিলে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই তো এরকম তারপর থেকে মানে তারপর থেকে আমি ওই জিনিসটা ওর বন্ধ করে দিয়েছিলাম. মানে ততদিন বুঝতাম. আরে ওর ছোট বয়স কম ছিল. বুঝতে পারতাম না. কার কিরকম লাগে. তারপরে নিজের সাথে যেদিন হল সেদিনই বুঝতে পারলাম না. এটা আমি ঠিক করে নি. কত মাসের? ক বছরের? না না এখন তো তিন বছরে. ঠিক আছে. আচ্ছা. তো আরে হ্যাঁ তারপরে আমি একটা পার্মানেন্ট রিলেশানশিপ করেছিলাম. ওইসব জিনিস ছেড়ে দেওয়ার পরে তো কি হলো সেটা সেটাও একটা বাজে ভাবে ব্রেকআপ হলো. তারপরেও আমি ভাবলাম আর রিলেশান ফিলেশান করবো না. তারপরে হঠাৎ করে এই টুয়েল্ভ এর লাস্ট এর দিকে রিলেশানটা হয়েছে. আমার বেশি দিনের রিলেশান নয়. তিন বছর. টুয়েল্ভ এর লাস্ট এর দিকে, টেস্ট এর দেবস্তম্ভয় বলতে পারবে. তবে তুমি যদি একটা সত্যি কাজের মানে একটা পার্মানেন্ট রিলেশানে তুমি যদি মানে এরকম ছেড়ে চলে যায় তারপর থেকে দেখবে তুমি. তোমার আর রিলেশান করতে ইচ্ছা করবে তবে পার্মানেন্ট করতে ইচ্ছা করবে না হুম হুম না না ওই না না আমি তো ওটাই বলছি. যখন আমার ওইসব ব্যাপারে আমি ছেড়ে দিয়ে পার্মানেন্ট করেছিলাম. তারপরেও আহ ওই হাতসাটা হয়েছিল. তারপর থেকে আমার আর ইচ্ছা করতো না. তো পার্মানেন্ট করতে. আমি তো তাঁরা আগে পর্যন্ত আমি ওইসব করতাম. মেয়েদের দিকে. কিন্তু আমি এমনি ভালো ছেলে ছিলাম. মানে সিগারেট বিড়ি ফিরি এসব ও খেতাম না ঠিক আছে তারপরে ড্রিঙ্ক একটু বসতাম না তারপর থেকে আমি কি জানি কি রকম হয়ে গেলো ওইসব দিকে সুধরে গেছি এই সব দিকে বাজে ঠিক আছে

ক্লাব হচ্ছে গিয়ে আমি বসলাম জেটিতে একা একা গিয়ে খেতাম জেটিতে তুমি বলছো আমি বারোটা একটা দুটো আগে থেকে কিনে রেখে জেটিতে গিয়ে বসে বসে একা একা খেলাম. ঠিক আছে? চুপচাপ খেতাম. এই না যে